মানে কাঁচের bridge ওই যেমন ফরেনে থাকে না

সেই রকম এই construction কি নতুন হল নাকি হয়ে গেছে? নতুন হয়ে গেছে opening হয়ে গেছে লোক যাচ্ছে even but আমরা দেখতে পাইনি, আমরা যখন গিয়েছিলাম close ছিল। ও আর যে ওখানে মানে এই কি যেন বলছিলাম কোন সময় গিয়েছিলিস শীতকালের সময় নাকি এমনি গরমকাল না কোন সময় মানে ।

মার্চ ফেব্রুয়ারি মাসের দিকে গিয়েছিলাম । হালকা ঠান্ডা ঠান্ডা ছিল বলতে গেলে

এখানে এখনো গরম সেইভাবে পড়েনি । আচ্ছা যখন গিয়েছিলিস মানে তখন গরম অতটা পরেনি, তাই তো?

ওই ইয়ে আর কে যেন জিজ্ঞাসা করছিলাম আর

আমাদের এখানে যেমন গরম থাকে কি তো ওই সময় ওখানে মোটামুটি ধর আমাদের এখানে পইতিরিশ চল্লিশের এর কাছাকাছি থাকলেও ওখানে কুড়ি থেকে পঁচিশ এর মধ্যে temperature থাকে। ঠিক আছে দুপুরের দিকে হয়তো বেশি হয় এমনি নেতারহাত খুব সুন্দর জায়গা তো এখান থেকে আমরা ভাবছিলাম গাড়িতে করে একটা বড় trip মারতাম পনেরো ষোল জন বন্ধু মিলে ।

তো ওই ধর বেশি দিন না, ওই তিন চার দিনের মোটামুটি গল্প হতো ওই ধর শুক্রবার মানে বৃহস্পতিবার যেতাম বৃহস্পতিবার তো আর বৃহস্পতিবার রাতে ট্রেন আছে হাওড়া থেকে হাওড়া থেকে তো ট্রেনে হয়তো নামতে হবে রাচি, তো যদি বৃহস্পতিবার রাতে যদি ট্রেন ধরি শুক্রবার দিকে আমারা এক বারে সকাল ছ তার সমই নামিয়ে দেবে তোর সেখান থেকে আবার four wheeler ভাড়া করতে হয় আর তাও আমাদের contact আছে একজন,

হাঁ আগেও গিয়েছিলাম আগেও গিয়েছিলাম আগেও গিয়েছিলাম আগে চার-পাঁচ জন মিলে গিয়েছিলাম তো এবার একটা group নিয়ে যাব ভাবছিলাম সেই আনন্দটা অন্য হবে। তো আগের বার বেশি দূর অতটা ঘুরতে পারিনি আগের বার দুদিনের জন্য গিয়েছিলাম এবার তিন দিন চার দিনের program ভেবেছিলাম করবো তিন দিন অথবা চারদিন, তোরা কি গরম এই গরমেই যাবি আর কি? এইখানে গরম কিন্তু ওইখানে মোটামুটি যেই জায়গাটায় area যেই জায়গাটা সেটা রাঁচি থেকে প্রায় তোর পাঁচ ঘন্টা তো তোর four wheeler করে যেতে হয় ঠিক আছে?

মানে একেবারে মোটামুটি পাহাড়ের উপর বলতে গেলে পাহাড় ঠিক না মালভূমি type র ঠিক আছে একদম তোর ঝাড়খণ্ডের তো ঝাড়খণ্ডের ত মালভূমির ছিল অঞ্চলটাতে, তো তুই ধর হঠাৎ করে যাচ্ছিস ধর পাহাড়ে গা বেয়ে বেয়ে যেরকম ওঠে সেরকম ভাবে যেতে হয় মাঝে মধ্যে হত করে বৃষ্টি আসে কুয়াসা ফুয়াসা কুয়াসা বলছি যদি গাড়ির আশেপাশে পেয়ে যাবি । আর উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগে মানে অনেকটা জায়গার view আছে ওখানে মোটামুটি তিন চার দিন stay করব ভাবছিলাম বিভিন্ন জায়গা যেমন ধর একটা জায়গা আছে মেঘ নদীয়া point বলে তারপর তোর, একটা safari আছে মানে ওই safari এটা একটু costly but অসুবিধা হবে না ।

যে আমরা budget করছি আঠেরো জন কুড়ি জন গেলে কি বলতো মানে কম যদি budget হয় মোটি একটা sufficient টাকা মানে মোটামুটি safari করতে পারবি খুব একটা খরচ হবে না তো ওটার rate মোটামুটি ধর, ছঘন্টা half অথবা এরকম কিছু শুনেছিলাম per head হিসাবে ঠিক আছে ওই ধর আঠেরো জন কুঁড়ি জন গেলে । কতজন যেতে রাজি হয়েছে? আঠেরো জন কুড়িজন বলতে কি আর ওই পনেরো জন এখনো পর্যন্ত হয়ে গেছে বাকি তিনজন আছে ওই তোকে বলেছিলাম আর বাকি দুজনকে বলব আর কি তোর তো ফ্রি হবে ফ্রি হবে না হবে না বলছিস । ওটা আমি তো আগে বলবি কিছুদিন আমিতো এই ঘুরে এলাম কিছুদিন আগে । বুঝতে পেরেছি কিছু আর আর করা যাবে। আর কি বলে বেশ হ্যাঁ ঝাড়খণ্ডের ওই যে হাজারীবাগ যেখানে পাহাড়ের side দিয়ে রাস্তা রাস্তা আছে মানে ওই কোন আশপাশের location নাকি এটা? না হাজারীবাগ থেকে হাজারীবাগ থেকে অনেকটাই দূর হাজারীবাগ থেকে প্রায় তোর ওই তোর হাজারীবাগ টা চলে যাচ্ছে ওই south তোর পুরোপুরি উল্টোদিকে, মানে হচ্ছে তোর ওই north, north দিকে প্রায় তোর ওই চল্লিশ পঞ্চাশ কিলোমিটার আসতে হবে তারপরে তোর ওই জায়গাটা পাবি । ঠিক আছে? তোর মানে এখানে তোর একটা একটা school আছে bridge র আমরা ওই। ওটা কি বলে বেশ পাঠশালা type র পাঠশালার সবই পাঠশালা type র যেরকম দেখতে school যেরকম মেশিনের school হয় না school আছে ।

পড়াশুনা হয় যেরকম পড়াশোনা হয় খুবই শুনেছি ওখান থেকে খুব মেধাবী student রা IAS officer পাওয়া যায় আর ওখানকার খাবার দাবার মোটামুটি বলতে গেলে তোর খুবই ভালো খাবার দাবার । খাবারদাবার কিন্তু এই মোটামুটি তুই দেশি খাসি মুরগি এসব সবই পাবি মোটামুটি ।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাঁচলা driving system যে পড়াশোনা হয় না যে ছ মাস বন্ধ থাকল ছ মাস শুরু হল, কিন্তু বিশাল বড় area মানে area বল বিশাল বড় মানে ওগুলো খ্রিস্টান area ওই যে নামটা বললি মানে আমি দেখেছি ওখানে মানে আমি ফেসবুকে দেখেছি অনেককে দেখতে মানে ওখানে photo ফটো দিতে ওইগুলো সব খ্রিস্টান culture র ক্রিশ্চিয়ান culture আছে সেটা না, ওই জন্য হয়তো মিশনারি স্কুলগুলো আসবে হয়েছে। আর সেইটা হতে পারে তো ওইখানে হয়তো এইরকম শুনেছিলাম দেখেছি ওটা অতটা ক্রিশ্চান community ওটা অতটা খেয়াল করিনি এ তো বিশাল, ওর যে school টা আছে মোটামুটি ধর একজন মানে school র প্রত্যেকটা আলাদা আলাদা ground আছে মানে খেলা একটা ফুটবল খেলার মাঠ আছে একটা হকি খেলার মাঠ আছে সব যেরকম মোটামুটি বাস্কেটবল টাস্কেটবল ছোটখাটো ও বিশাল আর ওখানে তোর এই time গেলে তুই পাবি হচ্ছে তোর ভুট্টা পাবি ভুট্টা ভুট্টা চাষ হয় এখন যখন মানে তখন ভুট্টা already হচ্ছিল আর কি মানে তখন একটু ছোট ছোট ছিল মানে এখন ওইটার season এখন নিশ্চয়ই বড় হয়ে গেছে এই সময় ভুট্টা চাষ হয় । আহা এই সময় ভুট্টা চাষ হয়। ভুট্টা হয় আর এরপরে গেলে যদি যা ঝাড়খণ্ডের ওদিকে তাহলে বর্ষাকালের একটু আগে আগে মোটামুটি নাশপাতি এই বাগানকে বাগান পুরো নাশপাতি খাওয়ার জিনিস এসব । আর বিশেষ করে

আদিবাসী area তো ওখানে তুই মোটামুটি ধর খাবার দাবার সমস্ত পেয়ে যাবি ওখানে তোর মোটামুটি প্রচুর tourist আসে ঠিক আছে খাবারদাবারের সমস্যা হবে না । হোটেল আছে হোটেলে থাকার ভালো ব্যবস্থা আছে ওখানে আর তোর মোটামুটি ওই তোর তিন-চারটে যদি গাড়ি করি তাহলে অসুবিধা হবে পাঁচজন তো ছজন করে । একটা four wheeler থাকলো তিন ছই আঠেরো জন আর টাটার শুম যেগুলো হয় সামনে একজন মধ্যেখানে তিনজন পিছনে দুজন তিন থেকে ছয় জন মোটামুটি হয়ে যায় । এরকম করে ভাবছিলাম করব মোটামুটি পনের জন হয়েছে ।

north সিকিম মোটামুটি সেখান থেকে হয়ে NGP হয়ে যেতে হবে । north সিকিম হ্যাঁ north সিকিম north সিকিম জায়গাটা খুব সুন্দর মানে budget টা খুবই বেশি কিন্তু ওটা পাঁচ ছয় জন ভাবছিলাম যাব তো ওটা বাজেট খুবই বেশি কুড়ি-পঁচিশ হাজার টাকার কাছাকাছি পড়ে যাবে। ঠিক আছে, বিশাল মানে যথেষ্ট খরচা ওটা বেশি জন না বেশি জন মিলেও যাওয়া যায় কিন্তুপাঁচ ছ জন গেলেও মোটামুটি sufficient হয়ে যাবে ঘোরার জন্য । তো ওটার জন্য প্রথমে সবাইকে বলেছিলাম approach করেছিলাম আঠেরো জন যা পনেরো জন যারা, সবাই কি বলেছিলাম তো বলল অনেক খরচা, সবারই নাকি ইকোনমি কন্ডিশন ঠিকঠাক নেই কন্ডিশন ঠিকঠাক নেই এই হচ্ছে ব্যাপার,

গরমের সময় north সিকিম থেকেও ঘুরে আসতে পারিস temperature অনেক low থাকে তো ওই চদহ পনেরো ষোলো বা দশ বারো এইরকম থাকে এই হচ্ছে ব্যাপার আর একটা বলেছিলাম হিমাচল হিমাচলে আমার একটা বন্ধু আছে ।

হ্যাঁ হিমাচলে ওই কাজের সূত্রে একটা আলাপ হয়েছিল ওই ওখানে একটা বন্ধু থাকে ওরা বলেছিল কম খরচাই হয়ে যাবে কিন্তু হিমাচল টা খুবই গরমকাল কিন্তু এই সময় গেলে ভালো । বর্ষাকার-তরসাকাল গেলে খুব রিস্কি কারণ পাহাড়টাহারে ধস নামে তো সেই জন্য ভেবেছিলাম এখনই করব। কিন্তু

হ্যাঁ ধস তো নামতে পারে ওটা নিয়ে কি এই যে তোর যেটা বলছিলাম নেপালে এতগুলো checkpoint আছে। ওই যে তোর বললাম একনোলিয়া বললাম আর, একটা তোর ওই

লুৎফল বলে একটা আছে একটা ওই upper velly একটা lower velly এইটা এই তিনখানা আছে লুৎফর বলতে যেয়ে যেটা তোর আছে সেটা পাঁচশো পাঁচশো না সারে তিনশো চারশো মিটার মানে ওটা সারে তিনশো চারশো মিটার height আছে মোটামুটি দেশের মনে হয় উনিশ তলা না আঠেরো তলা ঠিক আছে?

সেখান থেকে উপরে উঠতে পারবি একেবারে ধাপে ধাপে যেমন trecking ফেকিং করে না সেরকম উঠতে দেখেছি মানে আমার ফেসবুক friendlist একজন ফটো টটো দিয়েছিল কিছুটা মানে idea আছে আরকি, ওটা প্রচন্ড গ্রাম backdated area হয় না। but,

নকশালেই বলতে পারিস ঝারখান কোথায় শুধরেছে? হ্যাঁ সে তো ঠিক আর ওই যে ঝর্ণাটার কথা বললাম ঝরনাটা ঝাড়খন্ড ঠিক আছে আর আরেকটা তোর সম্ভবত মধ্যপ্রদেশ। একটা ভালো জিনিস তাহলে কি জানিস বলতে পারিস যে বর্ডারে দাঁড়িয়ে আছি স্টেট বর্ডার ওটা ছোটখাটো ছোটখাটো ঝরনা একদম ওখানে যেতে পারবি বেশ ঘোরার জায়গা আছে আমি তো ঘুরে এসেছি তবে সেরকম হলে তোকে আমি জানাবো

আর একটা ইয়ে তোকে যেটা বলতে গেলাম এখানে এই জায়গা গুলোই এক ধরনের ফল পাওয়া যায় ওই যেটা তোর বাড়ির শোকেসে টোকেসে গুছিয়ে রাখা যায় পাইন ফল পাইন ফলের নাম শুনেছিস তো

দার্জিলিং গিয়েছিলাম অনেক আগে

তিন চার বছর আগে কি বাবা মার সাথে নাকি?

ও তুই মোটামুটি তাও ওইটা কত দিনের কত দিনের tour ছিল

আচ্ছা সাত আট দিন ইয়ে মানে ওই যে , আচ্ছা এই সাত হাজার মানুষ কোন সময় গিয়েছিলিস তাও? গিয়েছিলাম শীতকালে যায়নি আমরা তোর গিয়েছিলাম তোর ঐ অগাস্ট সেপ্টেম্বরের দিক বর্ষাকাল বলতে পারি সে সময়টা, আগস্ট সেপ্টেম্বর ওই বর্ষার শেষের দিক বলতে পারিস? সেই মোটামুটি ধরে এখন জনের per head খাওয়া-দাওয়া তো সব হোটেলের সাথে include ছিল নাকি নিজেরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলি না না ব্যবস্থা করিনি আমরা হোটেল থেকেই খেতাম ছ সাত হাজার টাকা per head খরচা হয়েছিল ছ সাত হাজার টাকয় তোর দার্জিলিং to আসাম আসামের কি পুরোটা ঘুরে ছিলিস কিছুটা নাকি পুরোটাই ঘুরেছিলে।

আমি আসাম যাইনি but ত্রিপুরা গেছি। কিছু portion বেঙ্গলি সাথে attach আছে, কিছু portion ত্রিপুরার সাথে attach আছে। তো দুটো একসাথে cover করা সম্ভব না। সে ঠিক ত্রিপুরা গেছিলাম ঘুরতে ওখানে ওখানে পাঁচ জন ছিলাম।

ত্রিপুরা বিশাল excitement ঠিক আছে, তো কলকাতা থেকে কলকাতা থেকে তোর ত্রিপুরা ত্রিপুরার capital কি যেন?

ত্রিপুরা ত্রিপুরার capital capital এর যে নামটা কি ভুলে গেলাম,

হ্যাঁ আগরপাড়া ঠিক বলেছিস ত্রিপুরা ওই মানে কলকাতা গিয়েছিলাম আগরতলায় নেমেছিলাম ।

mainly ত্রিপুরায় হচ্ছে রাজবাড়ী প্রচুর আছে, , ঠিক আছে রাজবাড়ী খুব বিখ্যাত ওখানকার অনেক কটা রাজবাড়ি আছে তবে ওখানে কই পুরোটাই রাজবাড়ী ।

ধর পুরোটাই আদিবাসী area, পুরোটা মানে তাবাংটাও পুরো আদিবাসী area পুরোপুরি

হ্যাঁ ত্রিপুরার লোক যেদিকে বাংলাদেশের side ঘাসা আছে সেই দিকে পুরো বাংলার লোকজনকে তুই পেয়ে যাবে বা আমাদের বাংলা ভাষা বাঙাল যেগুলো কে বলা হয় বাঙাল ভাষায় খুব স্পষ্ট কথাবার্তা বলে আর যেগুলো ভিতর দিকে আছে। আদিবাসী অঞ্চল যেগুলো সেগুলো পুরোপুরি ধর ত্রিপুরী না কি language বলে, যাইহোক মনে পড়ছে না এখন। তো ওই language কথাবার্তা বলে । তো আর ওখানে ঘোরার জন্য খুব, ভালো জায়গা হচ্ছে । তিন চারটা হচ্ছে রাজবাড়ি আছে একটা কি রাজবাড়ি মনে পড়ছে না এই মুহূর্তে নাম কি বেশ যাই হোক আমাদের বাংলাদেশের সব attachment ছিল তো ওদের সাথে সবচেয়ে ভালো হচ্ছে আর একটা যেটা জিনিস ওই যে আগরতলা আছে আগরতলা থেকে ওই বাংলাদেশের border

ওইখানে ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশের border র ধাপ দিয়ে পুরো ঘুরছিলাম ।

তোরা কি friend রা গিয়েছিলিস? হ্যাঁ friend ই গিয়েছিলাম আবার কি friend গিয়েছিলাম ওই চার জন্য পাঁচজনই বললাম না তখন যার জন্য পাঁচজন গিয়েছিলাম যাই হোক,

তো তোর ওইটা একটু costly ছিল flight গিয়েছিলাম flight এক একজনের ওই চার হাজার টাকা করে পড়েছিল। যাওয়ার সময় flight গিয়েছিলাম আসার সময় ট্রেনে এসেছিলাম । কোন companycompany র কাজের through গিয়েছিলিস নাকি ঘুরতে গিয়েছিলিস? হ্যাঁ ঘুরতে গেছিলাম company company কাজ তো এখানেই করি company র বাইরে যায় না এই ঘুরতে গেছিলাম চার পাঁচ জন মিলে সবচেয়ে ভালো কি বল দেখি, ঘুরে বেড়ানো হয়ে গেল যখন তোর ধর, আসার সময় ট্রেনে গিয়েছিলাম ট্রেনে প্রচুর ঘুরপথে আছে মনে ধর দিয়ে , ট্রেনেও ঠিক ততটাই টাইম লাগে দুদিন লেগে যায় ফ্লাইটে গেলে মাত্র পইতালিশ মিনিট । ওই মাঝখানে বাংলাদেশ পড়ে গেছে না, রেললাইনটা ঘুরিয়ে

ইয়া কি বেশ যাইহোক দুটো পাহাড়ের পুরো মধ্যিখান দিয়ে আসে, আর দেখতে খুব খুবই সুন্দর লাগে। আর ত্রিপুরার যেরকম ধর বিশাল বড় ত্রিপুরা সবথেকে একটা বৈশিষ্ট্য হচ্ছে ওখানে তোর আরা গ্লাছ তোর খুব পাওয়া যায়। মানে যেটা দিয়ে আমরা eraser use করি মানে মুছি eraser দিয়ে প্রচুর পরিমাণে রাবার গাছ পাওয়া যায় ওখানে রাবার গাছ পাওয়া যায় plus তোর হচ্ছে ইয়ে কি বলে সুপারি সুপারি গাছ প্রত্যেকটা height মোটামুটি ধর,

তিরিশ চল্লিশ ফুট height হয় এক এক জায়গায় তিরিশ চল্লিশ ফুট না তাও তিরিশ ফুটের কাছাকাছি height এক একটা সুপারি গাছ আমাদের হাতের size যে রকম হয় অত বড় বড় size র সুপারি গাছ ওখানে যেমন বড় বড় সুপারি গাছ হয় । আসামে হচ্ছে সেরকম type র সুপারি গাছ আর আসামের সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে তোর এই কি বলে মোমো, মোমো খেয়ে ছিলিস? আসামে যখন ঘুরতে গেছিলিস

হ্যাঁ north east এ প্রচুর মোমো খায় ।

আচ্ছা ঠিক আছে তুই তো ঠিক আছে তুই আর কিছু বলছিলিস যেন তুই আসামে ঘুরতে গিয়েছিলিস আমি কি বলেছি শুনেছিস তো তুই তো আসামে ঘুরতে গিয়েছিলিস?

তুই তো বললি আসামেও ঘুরতে গিয়েছিলিস দার্জিলিং হয়ে । হ্যাঁ ওখানে তো ঘুরে এসেছি আগেই ঠিক আছে যা হবে জানাস পরে আমি কোন মানে change করলে তোকে জানাবো যাবার হলে ঠিক আছে? ঠিক আছে আমি অন্য কাউকে বলি দেখি কি হয় ঠিক আছে আমি রাখলাম হ্যাঁ ।

এ বাবা

হ্যাঁ যদি আপনারা, যদি ভালও offer দেন কেন নয়? আপনারা একটুখানি খুলে বলুন ব্যাপার টা।

SIM, SIM উম SIM, SIM to SIM, SIM দেয় হচ্ছে গিয়ে উম হাজার আহ হ্যাঁ thousand minutes talk time । আর, এমনি হলে ওটা দেয় হচ্ছে গিয়ে আহ hundred minutes মানে other ।

এটা এক GB দেয় per per day এক GB করে দেয়। হ্যাঁ আমি intersted আছি। আমার কিছু question আছে। যেহেতু আপনারা নতুন company তো আপনাদের network service কি আহ সেরকম আমি পাব? Because আপনারাই বলছেন আপনারা নতুন company । আমি আমিতো কলকাতা তে থাকি basically । তো এখানে মানে একটুখানি ঝড় ঝড় তারপরে একটু আপনি জানেনি যে কিরকম type এর পরিস্থিতি থাকে। তো এর আগের বারে যখন ঝড় এসছে হয়েছিলো তখন আমি প্রায় এক সপ্তাহের মত mobile এ কোন network পাইনি। তো আমার সব কাজ বাজ বন্ধ হয়ে গেছিল। তো আপনারা এই situation এ কি কোন

আর আপনাদের মানে network service আমি internet এর ব্যাপারে আপনাদের জানতে চাই যে, আপনারা কি true four g provide করেন? না মানে আপনারা কোন আহ আপনারা নতুন company কোন welcome offer pack offer করছেন না? Direct আপনারা customer দের থেকে মানে আপনাদের যেহেতু এটা কোন test run ই করেনি, তো আপনারা কিভাবে charge টা করছেন? কিন্তু আপনাদের মানে আহ payment structure আমরা জানি যে facility বেশি দিচ্ছেন but আপনাদের lowest pack কত থেকে শুরু হয়? আর সেটাতে কি কি service আপনারা provide করেন? না সেটা তো ঠিকাছে but আহ এরকম আপনাদের yearly কোন package আছে? উম মানে আমি যদি ধরুন আমার বাড়িতে broadband রয়েছে। আমি যদি net pack টা না নিতে চাই মানে আমি আমি net টা আমি just balance আর message টা নিতে চাই। তাইলে এরকম কোন কি আপনাদের pack আছে যে মানে net connection ছাড়া? just basic balance and talktime and message দেবে। কিন্তু পঞ্চাশ টাকা দিয়েও তো আমাকে তো মানে net pack এর টাকাটা দিতে হচ্ছে। আমি net pa আমি যেহেতু net use করিনা, আমি কেন ওটার টাকাটা দিতে যাবো? আর আপনাদের যে মানে আহ আপনাদের কি এরকম কোনো pack আছে যেটাতে মানে আহ just আপনারা কি SIM company না আপনারা সাথে broadband ও provide করেন? তো আপনাদের যে মানে আহ যে মানে modem এর জন্যে যে SIM টা provide করছেন, ওর জন্যে special কোনো net pack আছে না as a regular যে রকম recharge করতে হয়, সে রকম? না মানে আহ ধরুন, আমার by chance আহ একদিনে আমি আহ আমার net pack এর যে last সিমা পর্যন্ত সেটা use হয়ে গেছে। Then আমি যদি extra করে recharge করতে যাই তো আমি কি modem এ আমি কি mobile এ যে~ যেটা recharge করি, সেই app দিয়েই recharge করব add on গুলো। না, okay ঠিক আছে। সেটাতো বুজলাম but আমি একটা জিনিস নিয়ে just আহ ইয়েতে আছি, আমার যদি আপনারা বললেন যে first এর দিগে five g আপনারা এলে জিনিসটাকে upgrade করে দেবেন। তাহলে আমাকে কি আমার phone টা then fiveG করতে হবে আপনাদের আহ SIM support এর জন্য? না fourG তেই আহ as a fiveG র speed দেবে? তাহলে মানে আহ fiveG আসার পরে fourG তে আমি আগের company তেও দেখেছি যেমন, আমার আগে three G ছিল। তো four G আসার পরে three G ঠিক দেখলাম network টা ঠিক সেরকম ভাবে যেরকম

আমাকে four G তে upgrade করার জন্যে আরও বেশি করে ইয়ে push করা হলো। তো আপনাদের আহ এটাতেও কি same system, না আপনারা four G র জন্যেও মানে same এখন যেরকম service দিচ্ছেন সেরকম তখন ও দেবেন?